displaying contents using views এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব: views teaser সহ পৃষ্ঠা এবং একটি সহজ block view
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
প্রথমে views সম্পর্কে শিখি views অনুরূপ কন্টেন্টের সংগ্রহ প্রদর্শন করতে ব্যবহৃত হয় views বিভিন্ন ফরম্যাটে দেখানো যেতে পারে যেমন
টেবিলসলিস্টসগ্যালারি ইত্যাদি
এটি নির্ধারণের উপর ভিত্তি করে contents select order filter এবং present করতে পারে views অন্যান্য সফ্টওয়্যারে পরিচিত মূলত reports বা query results
উদাহরণস্বরূপ library গিয়ে গ্রন্থাগারিককে নিম্ন মানদণ্ডের সাথে বইয়ের stack জন্য জিজ্ঞেস করলে: যা 1905 for আগে প্রকাশিত যে লেখক নামের শেষাংশ m দিয়ে শুরু হয়
যেখানে বইয়ের 100 বা তার বেশি পৃষ্ঠা থাকে এবং কভার has লাল
এটি জিজ্ঞাসা করলে গ্রন্থাগারের বাইরে পাঠানো হবে কিন্তু drupal এ views এর সাথে এটি করা খুব সহজ
views সেট করার the সহজ ধাপ রয়েছে views we workflow হল: display চয়ন করুন format সেট করুন
আপনার fields নিশ্চিত করুন একটি filter প্রয়োগ করুন এবং তারপর ফলাফল sort করুন
আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি
এখন সহজ drupal site a standard views বানানো শিখি
structure এ টিপুন এবং তারপর views এ টিপুন
drupal এর অনেক built in views রয়েছে উদাহরণস্বরূপ: content view administrators content পরিচালনার অনুমতি দেয়
একই জিনিস custom block library files frontpage people recent comments recent content taxonomy terms whos new এবং whos online এর সাথে
এই সকল views drupal এর সাথে আসে যা আপডেট বা edit করতে পারি
প্রথমে teasers এর সাথে সহজ পৃষ্ঠা বানাবো এটি events content type এর জন্য landing পেজ
add new view তে টিপুন এবং এটিকে events sponsored name দিন
content of type কে all থেকে events এ বদলান এবং newest first দ্বারা সর্ট করুন
create a page a টিপুন display format কে unformatted list teasers হিসাবে রাখুন
কারণ ইতিমধ্যে manage display তে teaser mode set করেছি
create a menu link যাচাই করুন তারপর menu drop ডাউনে main navigation চয়ন করুন
এটি সকল events দেখতে সাহায্য করে যা site যোগ করেছি
save and edit টিপুন এবং এখন screen access রয়েছে যা পরিচিতিতে উল্লেখ করেছি
এই screen একটি page দেখায় যার format হল unformatted list teasers এর
এখানে কোনো fields we প্রয়োজন নেই কারণ teaser mode set করেছি
filter criteria হল published events এবং the sort criteria নিম্নক্রমানুসারে প্রকাশনার তারিখ
নীচে scroll করলে আমরা একটি দ্রুত preview দেখতে পারি
এটি পছন্দ না হলে এটি বদলানো সহজ এটি অন্য tutorial দেখবো
এখন save এ টিপি back to site এ টিপি
main মেনুতে events নামে নতুন ট্যাব রয়েছে যাতে সকল events we তালিকা থাকে
এখানে বিভিন্ন আকার এবং আকৃতির সাথে event logos রয়েছে
আমাদের event website এবং event date রয়েছে
mode রাখবেন events content type এর জন্য এটি teaser mode we আপডেট করতে পারি যদি আমরা বদলাতে চাই
ব্যাস এতটাই এটি events এর জন্য landing পৃষ্ঠা
drupal এর একটি মূল বৈশিষ্ট্য হল তথ্য স্থাপন করার ক্ষমতা block regions বা ওয়েবসাইটের সাইডবারে
পূর্বে একটি নতুন event যোগ করে থাকলে খোলা প্রতিটি পৃষ্ঠার সাইডবারে যেতে হত এবং sidebar আপডেট করতে হত
এখন views নিজে থেকেই content আপডেট করে
structure এ টিপে তারপর views এ টিপুন
যেহেতু এখানে অনেকবার ফিরে এসেছি তাই star টিপে এটিকে shortcuts যোগ করি add new view তে টিপুন
view name a লিখুন recent events added এটি site জোড়া আধুনিক events in তালিকা হবে
content of type কে all থেকে events এ বদলান
create a block চয়ন করুন sorted by কে newest first রাখুন
block title a লিখুন recently added events শুধু in দেখতে যে এখানে ভিন্ন name এবং শিরোনাম থাকতে পারে
drupal views এর বিভিন্ন স্টাইল বানাতে দেয় এটিকে unformatted list titles হিসাবে ছেড়ে দেবো প্রতি ব্লকে 5টি আইটেম সহ
use a pager check করবেন না এটি করলে ব্লকের নীচে আমরা এই রকম পৃষ্ঠা সংখ্যা পাই তিনের etc তিনের দুই ইত্যাদি
save and edit টিপুন এখন preview দেখি এটি ইতিমধ্যে যুক্ত events এর শিরোনামের তালিকা দেখায়
এখানে আমরা দেখি এটি একটি block দেখাচ্ছে format হল unformatted list fields হল title fields
filter criteria তাদের প্রকাশনার তারিখ অনুযায়ী অধ: ক্রমে সাজানো published events
save টিপুন এটি কোথাও দেখাবে না কারণ আমরা এখনও block রাখিনি
structure এ এবং block layout এ টিপুন block কে sidebar first এলাকায় রাখুন
place block we টিপুন নীচে scroll করলে আমরা recent events added নামে block দেখি place block we টিপুন
আমরা এখনও বিস্তারিতভাবে blocks সম্পর্কে না শেখায় আমরা save we টিপব এটি প্রতিটি পৃষ্ঠায় দেখাবে এটি পরে edit করব
এটি search এর পর order অনুযায়ী দেখাবে save blocks টিপুন
back to site টিপুন প্রতিটি পৃষ্ঠার নতুন block রয়েছে যা site সম্প্রতি যুক্ত events দেবে
এটি আবার configure দরকার নেই আপনি যেখানে চান এটি রাখতে পারেন এবং এটি সর্বদা up to date হবে
এটি publication date order a events content type ব্যবহার করে block view এর একটি উদাহরণ
এই সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি in tutorial আমরা শিখেছি: views teaser সহ পৃষ্ঠা এবং একটি সহজ block view
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ